নমস্কার loading data from files এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আপনি শিখবেন
tutorial রেকর্ড করতে ব্যবহার করছি:
আপনার ipython console basic python commands রান করতে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক python tutorials জন্য দয়া করে এই ওয়েবসাইটটি দেখুন
প্রথমে ctrl + alt + t কী একসাথে type terminal খুলুন এখন ipython3 লিখুন এবং enter টিপুন
pylab প্যাকেজটি ইনিসিয়েলাইজ করি
primes txt file পড়া দিয়ে শুরু করি এই file একটি column তালিকাভুক্ত prime সংখ্যার তালিকা থাকে
লিখুন cat space primes dot txt
আমরা file থেকে তথ্য আনতে এবং terminal প্রদর্শন করতে cat command ব্যবহার করতে পারি enter টিপুন
আমরা terminal prime সংখ্যা দেখি
এখন primes ভ্যারিয়েবলে এই তালিকা সংরক্ষণ করতে loadtxt command ব্যবহার করতে পারি
txt লিখুন primes equal to loadtxt একক বন্ধনীতে double উদ্ধৃতিতে primes dot txt এবং enter টিপুন
নিশ্চিত করুন যে আপনি primes txt file সঠিক path দিয়েছেন
আপনার ক্ষেত্রে file home folder রয়েছে
এখন primes হল prime সংখ্যার একটি ক্রম যা primes txt file তালিকাবদ্ধ
এখন primes ভ্যারিয়েবলে বিষয়বস্তু প্রদর্শন করি
তাই লিখুন print একক বন্ধনীতে primes এবং enter টিপুন আমরা ক্রম print হওয়া দেখি
আমরা দেখি যে সকল সংখ্যা একটি period সহ শেষ হয় we কারণ we সকল সংখ্যা হল floats
এখন লিখুন cat space pendulum dot txt এবং enter টিপুন
এই file ডেটার দুটি column রয়েছে এই প্রথম column pendulum দৈর্ঘ্য রয়েছে
এখন loadtxt command দ্বারা pend ভ্যারিয়েবলে file থেকে ডেটা পড়ি
এখন লিখুন pend equal to loadtxt একক বন্ধনীতে double উদ্ধৃতিতে pendulum dot txt এবং enter টিপুন
মনে রাখবেন যে loadtxt এর দুটি কলাম সমান রাখতে file উভয় কলাম প্রয়োজন
এখন এতে কি রয়েছে তা দেখতে pend ভ্যারিয়েবল print করুন
লক্ষ্য করুন যে ভ্যারিয়েবলে দুটি ক্রম রয়েছে যাতে ডেটা file দুটি কলাম রয়েছে
দুটি পৃথক ক্রমে তথ্য পড়তে loadtxt command অতিরিক্ত argument ব্যবহার করি
txt লিখুন l comma t equal to loadtxt একক বন্ধনীতে double উদ্ধৃতিতে pendulum dot txt double উদ্ধৃতির পর comma unpack equal to true
এখন এতে কি রয়েছে তা দেখতে l এবং t ভ্যারিয়েবল print করুন
লিখুন print একক বন্ধনীতে l এবং enter টিপুন
লক্ষ্য করুন l এবং t এখন যথাক্রমে pendulum txt থেকে তথ্যগুলির প্রথম এবং দ্বিতীয় কলাম রাখে
unpack equal two true দুটি কলামকে দুটি পৃথক এবং সহজ ক্রমে সাজায়
এখানে video থামান এবং নিম্ন অনুশীলনী চেষ্টা করুন এবং video পুনরায় শুরু করুন
pendulum underscore semicolon dot txt file থেকে তথ্য পড়ুন
এই file দুটি কলামে তথ্য রাখে এই কলাম semicolons দ্বারা পৃথক করা হয়
এখন সমাধান দেখি terminal যান
প্রথমে আমরা file বিষয়বস্তু দেখব
এখন লিখুন cat space pendulum underscore semicolon dot txt enter টিপুন আমরা semicolon দ্বারা প্রথক করা dot কলাম দেখি
এখন লিখুন l comma t equal to loadtxt একক বন্ধনীতে double উদ্ধৃতিতে pendulum underscore semicolon dot txt double উদ্ধৃতির পর comma unpack equal to true comma delimiter equal to double উদ্ধৃতিতে semicolon
এখন print একক বন্ধনীতে l এবং enter টিপুন
এটি দুটি ভ্যারিয়েবল l এবং t তে বিষয়বস্তু প্রদর্শন করবে
এটি আমাদের tutorial শেষে নিয়ে আসে এখানে আমরা শিখেছি:
ডেটা
এখানে আপনার সমাধানের জন্য কিছু আত্ম মূল্যায়ন প্রশ্ন রয়েছে
ডেটার তিনটি কলাম সহ একটি data txt file colon দ্বারা পৃথক এটি 3 টি পৃথক সহজ ক্রমে পড়ুন
এখন উত্তর দেখি প্রথম প্রশ্নের উত্তর হল false
loadtxt command একক কলাম এবং একাধিক কলামে থাকা files থেকে ডেটা পড়তে পারে
দ্বিতীয় প্রশ্নের উত্তর হল
x equal to loadtxt একক বন্ধনীতে double উদ্ধৃতিতে data dot txt double উদ্ধৃতির পর comma unpack equal to true
তৃতীয় প্রশ্নের উত্তর হল আমরা loadtxt কমান্ডে delimiter এর অতিরিক্ত আর্গুমেন্ট ব্যবহার করে তিনটি পৃথক ক্রম পড়ি
txt x equal to loadtxt একক বন্ধনীতে double উদ্ধৃতিতে data dot txt double উদ্ধৃতির পর comma unpack equal to true comma delimiter equal to double উদ্ধৃতিতে colon
এই spoken tutorial আপনার কোন প্রশ্ন রয়েছে দয়া করে এই site যান
আপনার কি কোন সাধারণ/প্রযুক্তিগত প্রশ্ন রয়েছে এই link দেওয়া forum যান
fossee the জনপ্রিয় বইগুলির সমাধানগুলির উদাহরণের coding সমন্বয় করে
যারা এটা করি আমরা তাদের সম্মানী এবং প্রশংসাপত্র দেই আরো বিস্তারিত জানতে we site যান